আরে ভাই কি লাগছে এখানে একটা ঘড়ি দেখতে মিলছে তার ভিতরে ওখানে কতগুলো পোস্টার দেখতে মিল-ছে ।

এখানে জলের ওপরে লাইট দেখতে পাচ্ছি এখানে গাছ দেখতে পাচ্ছি ।

গ্রিল লাগানো আছে তারপরে একটা বোর্ড দেখতে মিলছে তারপরে ঘরে ক্রেট লাগানো আছে বাইরে চপ্পল খুলা আছে দেখতে--

লোহার গেট দেখতে মিলছে তারপরে গাড়ি দেখতে মিলছে তারপরে এই দিক দিয়ে মিলছে রাস্তা দেখতে মিল--